এখানে নানান ধরনের নাগরদোলনা থেকে শুরু করে।

আহ নাগরদোলনা থেকে শুরু করে নানান ধরনের চড়ার মজার জিনিস এখানে আসে।

খুব ভালো ব্যবহার করে সবার সাথে এবং আহ খুব আহ সুবিধা পেয়েছি আমরা এই ব্যাংক থেকে।

সুরেন্দ্রনাথ কলেজ আমার মতে বেস্ট কলেজ ।

আমি সেটা হতে পেরে খুবই খুশি।